ছাদটির উপরে একটি জলের ট্যাঙ্ক রয়েছে।

এখানে একটি মঞ্চ দেখা যাচ্ছে।

দোকানটিতে অনেকগুলি কেক সাজিয়ে রাখা হয়েছে।

এই ছবিটিতে একটি পাকা রাস্তা দেখা যাচ্ছে।

রাস্তাটির সামনে একটি ভাস্বতী দাস রায় নামের একটি পোস্টার লাগানো হয়েছে।

একটি মঞ্চ লক্ষ্য করা যাচ্ছে।

দোকানটিতে ইলেকট্রিকের অনেকগুলি জিনিসপত্র লক্ষ্য করা যাচ্ছে।

এই ছবিটিতে অনেকগুলি আমের চারা লক্ষ করা যাচ্ছে।

ইস্কুলটির গেটে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন।

চারপাশে ফুলের গাছ ও বড়ো গাছ রয়েছে।

দোকানটিতে একটি দরজা লক্ষ করা যাচ্ছে দরজাটির ঠিক অপর সাইডে আর একজন ব্যাক্তি হেঁটে আসতেছে।

এখানে অনেকগুলি চেয়ার দেখা যাচ্ছে।

একজন ব্যক্তি নীল সাদা চেক শার্ট পরে তারের গুচ্ছের কাছে কাজ করছেন।

একটি রাস্তা লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একজন ব্যক্তি ছাতার নিচে একটি দোকানে বসে রয়েছেন।

দেখে মনে হচ্ছে কোন কিছু অনুষ্ঠানের আনুষ্ঠিক হতে পারে।

এ সেন্টারটিতে গাড়ি পার্কিং করা হয়েচ্ছে।

এই ছবিটিতে একটি দোকান দেখা যাচ্ছে।

দোকানটিতে লেজ কুরকুরে বিছকুট নানান ধরনের জিনিস ঝুলিয়ে রাখা হয়েছে।

পার্কিং এলাকার মেঝে কংক্রিট -এর তৈরি এবং কিছু অংশে পানির ছাপ দেখা যাচ্ছে।

এখানে একটি টেবিল লক্ষ্য করা যাচ্ছে।

এখানে সোফা ও চেয়ার দেখা যাচ্ছে।

এখানে অনেক মানুষ একসাথে বসে খাবার খাচ্ছেন।

ছবিতে একটি সুন্দর বাগানের দৃশ্য দেখা যাচ্ছে যেখানে মাঝখানে একটি গেজোবে বা বসার ছাউনি রয়েছে।

বাগান জুড়ে সবুজ ঘাস ছোট গাছপালা এবং হাঁটার জন্য পার্কের পথ দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি বড় এবং সুন্দরভাবে সাজানো গনেশের মূর্তি দেখা যাচ্ছে।

এখানে একটি ঘরের দৃশ্য দেখা যাচ্ছে।

দোকানটির প্রতিটি তাকে তাকে সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে রাখা হয়েছে।

দোকানটির সামনেও একটি ঝাড়ু রাখা হয়েছে।